এইবাড়িটিতে প্রবেশ করতে গেলে অনেকগুলি প্রবেশদ্বার রয়েছে যেগুলি খুব বড় এবং খুব উঁচুঠিক তার সামনেই একটি বড় রাস্তা চলে গেছে যেটি রং লাল রাস্তা দুপাশে সবুজ গাছেঘেরা।